ধরো হচ্ছে গিয়ে অ্যাঁ আমার তো শুধু husband না ভাই ও আসে কিংবা হচ্ছে গিয়ে উম মামাতো ভাইরা আসে, সবার ক্ষেত্রেই যেটা দেখলাম অ্যাঁ ম~ এফ~ face value এর চাকরি গুলি তো ধরো হচ্ছে আমরা যে সাধারন মানুষ সবাই যে আর tiptop fitfat অ্যাঁ সেরকম না.

কোন কাজ থাকে না সারা রাতে ধরো দেধারসে কাজ করসে অ্যাঁ ইয়া আমার ভাইয়ের তো wife চাকরি করে হচ্ছে school এ আর উনি রাত্রে বেলায় অ্যাঁ মানে কি wi-fi এর মাধ্যমে কাজ করে America য়ে. তো হচ্ছে গিয়ে সব সময় যে হচ্ছে দেশের চাকরিই করতে হবে অ্যাঁ মানে এখন না আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়েকে অ্যাঁ এটাকে কি বলে কারিকুরাম শিক্ষা যেটা হাতে কলমে শিখা, এটা এই এটার উপর depend করতে হয়. মানে depend করা উচিত তাহলে হচ্ছে তারা নিজেদের পথটা নিজেরাই বাছতে পারবে. অন্য কারোর উপর dependable হইতে হবে না, চাকরি এত খুঁজতে হবে না. এত BCS cader এর বাংলাদেশের দরকার নেই. বাংলাদেশের দরকার এখন যেটা বাংলাদেশের যে হচ্ছে গিয়ে আর্থিক income যেটা যেটা মানুষকে হচ্ছে গিয়ে সামনের দিকে আগাবে, সেটার জন্য নিজেকে তৈরি করা. আচ্ছা আচ্ছা, তা মানে আপনে বলতে চাচ্ছেন যে আসলে চাকরি টা important না হ্যাঁ, important হচ্ছে আপনি যদি নিজে কারিগরি শিক্ষা বলেন যেরম computer শিক্ষা এইগুলা জ্ঞান নিয়েও অ্যাঁ নিজে থেকে কিছু income করা যায়, দেশ এবং দেশের বাইরে এইরকম কিছু তো তাই তো বোঝাতে চাচ্ছেন না কি? জী, জী, জী, হ্যাঁ, হ্যাঁ তাপরে এখনকার আবার এই যে তুমি দেখতেসো না online এ মেয়েগুলি হচ্ছে, মেয়ে ছেলে সবাই বিভিন্ন ধরনের গুড়ের ব্যবসা

অ এটাও খুব ভালো, আবার কেউ কেউ বাইরের cosmetics নিয়ে আইসে সেটাকে উ হচ্ছে গিয়ে ব্যবসা করতেসে online এ বিভিন্ন cosmetics এর অনেকের শাড়ির ব্যবসা করতেসে, অনেকে দেখতেসি যে হচ্ছে গিয়ে শীতকালে শীতকালের পোশাকের ব্যবসা করতেসে তো এগুলিও তো হচ্ছে গিয়ে job এর বিপরীতে ভালো একটা ব্যবসার ম~মাধ্যম. কিন্তু aunty আপনে একটা জিনিস খেয়াল করেন যে আপনি, আপনার opinion টা খুব সুন্দর যে চাকরি রেখেও যে আমরা বাইরেও freelancing করে যেটাকে বলে freelancing

marketing job করে, আর একটা ছেলে মনে করেন freelancer এখন বিয়ের বাজারে দেখেন একটা মেয়ের সাথে যদি বিয়ের কথা হয় অবশ্যই মেয়ের guardian বলবে কি যে ওই marketing যে চাকরি করতেসে তাকে কিন্তু বেছে নেবে আর যে freelancing করতাসে তাকে কিন্তু বেছে নিবে না. এই বিষয়টা নিয়ে আপনার মতামত টা কি? আমার মতামত টা হচ্ছে গিয়ে শোনো, আ মা~ মানে কি আমি যেটা বুঝি যে আ মানে এটা হয়তো বা একেকজনের এক এক মতামিয়ে~ মতামত. অ্যাঁ ছোট শহরের মানুষের মন মানসিকতা ছোটই হয় বড় শহরের মান~ মানুষের, মানুষের মন মানসিকতা বড়ই হয়. এখন ঢাকা শহরে যারা চাকরি করে অধিকাংশই freelancing এ চাকরি করে, কয়জন এই সরকারি job কিংবা তুমি যেটা job ই তো নাই. মানুষ যেটাই পারতেসে, তো যারা সচেতন বাপ মা দেখতেসে নিজের ছেলে মেয়ে freelancing করতেসে আর একজনের মে~ মেয়ে পছন্দ করলো আর এক freelancer কে তারা মনে হয় এতটা অ্যাঁ এতটা ইয়ে করবে না. হ্যাঁ চাকরি important কিন্তু অ্যাঁ হচ্ছে গিয়ে উম মিজান এরকমও দেখা গেসে যে হচ্ছে বিদেশে

আর আজ এখান থেকে বাংলাদেশের সাধারণ একটা ছেলে, একটা সাধারন company তে চাকরি করে তাকে মেয়ে দিচ্ছে না ওই বিদেশি ছেলেকে মেয়ে দিচ্ছে কেন সে ভালো income করছে, অথচ সে cleaner অ্যাঁ তো হচ্ছে গিয়ে মিস্ত্রি এটা হচ্ছে কি উম আমাদের দেশের সাধারণ চাকরিজীবী ভালো না, তো ওরকমই হইসে আমার চোখের সামনে যে freelancing করতেছে তাকে আমার পছন্দ হচ্ছে না অথচ যে বাইরে টোটো টোটো করে সারাদিন কাজ করে রাতে নয়টার সময় দশটার সময় বাসায় ফিরতেসে তুমি কার হাতে মেয়ে দিতে পারতেসো, এখন এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার যে তুমি কার হাতে মেয়ে দিবা তোমার মেয়ে কিংবা জামাইটা তুমি কেমন খুজবা

আপনার অ্যাঁ আপনে একটা কথা বলছেন আসলে ছোট মন মানসিকতা বড় মন মানসিকতা তাই না এটা কিন্তু গ্রামাঞ্চলেই কিন্তু বেশি হয় শহরে কিন্তু খুব বেশি এইটা ইয়ে হয় না কিন্তু গ্রামাঞ্চলের মানুষগুলা একটু বেশিই এই বিষয়টা চিন্তা করে, তাই না বাংলাদেশের আমাদের

এই বিষয়টা নিয়ে আমাদের অ্যাঁ আসলে কি করা উচিত? মানে এই বিষয়টা নিয়ে মানে আমাদের কি ভূমিকা টা পালন করা উচিত? এক তো হচ্ছে আমাদের দেশের হ্যাঁ job এর sec~ sector fek~ factor টা কেমন আমরা না যোগ্য লোককে যোগ্য থানে দিতে পছন্দ করি না. আর যতদিন এই, এই জিনিসটা আমরা করবো না ততদিন আমাদের অ্যাঁ চাকরির যে সংকট এটা থেকে যাবে. যোগ্য লোক যখনই যোগ্যস্থানে যাবে, আর আমার কথা যার যেটা যোগ্যতা তাকে সেই অনুসারে মর্যাদা দিতে হবে.

তাহলে তো হচ্ছে গিয়ে কোন কাজই হবে না. তোমার যার যার স্থানে যে যে আসে, ওই sweeper এর যেমন হচ্ছে গিয়ে মর্যাদা পায় তোমার কাছ থেকে কারণ সে যদি একদিন তোমার বাসার ময়লা পরিষ্কার না করে তাহলে চিন্তা করো তোমার পাড়ার অবস্থা কি হবে

তালে তার যে মর্যাদা টা তাকে দেওয়া লাগবে, তার যতটুকু উ চাহিদা তাকে দেওয়া লাগবে, আবার যে ডাক্তার তার মর্যাদা তাকে দেওয়া লাগবে কিন্তু সবার যে স~ সমাজে সমান স্তরের মানে কিএকটা মর্যাদা আসে এইটুকু হচ্ছে মানুষকে

দিতে পারলেই আমরা হচ্ছি গিয়ে job sector টা আরো সুন্দর করে সাজাইতে পারব. না ঠিকই বলছেন aunty, আপনার কথাগুলা আসলে সত্যিই আপনি মানে আপনি, আপনি আমি মনে করি এরা একটা model আসলে কি জানেন আসলে বর্তমানে মানুষ আপনি যেভাবে কথাগুলো বললেন যে সুন্দর দৃষ্টিতে দেখলেন কথাগুলাকে বা প্রতিটা কথাগুলোর ভিতরে যে আপনার তাত্ত্বিকতা তুলে ধরসেন

হ্যাঁ, তা আমার কাসে এই এখন এই কথাটা মনে হচ্ছে যে আসলে অ্যাঁ আপনি একটা শিক্ষিত মা জন্যই আপনার সন্তানরাও একদিন হয়তো বা আপনার ওই দৃষ্টিটাই দেখে তারা মানুষের মত মানুষ হবে. তো আমার কাসে এই বিষয়টা খুব মনে হচ্ছে. তবে aunty আমার আপনার এই কথাটা আমার খুবই ভালো লাগসে আসলে যে চাকরি করেই নিজেকে বাঁচতে হবে, এমনটি নয় হ্যাঁ চাকরি ছাড়াও মানুষ ভালো থাকতে পারে, নিজেকে ভালো রাখতে পারে নিজের পরিবারকে ভালো রাখ

কথা শোনো অ্যাঁ সব ছেলে মেয়েই যে লেখা পড়ায় ভালো হবে, অনেকে computer এ ভালো হয় খেয়াল করো এক এক জনার এক একটা side আছে প্রত্যেকে যদি তার side টা বেছে নেয় যে লেখাপড়ায় ভালো না computer ভালো চে~ চালাচ্ছে তাকে computer এ যে~ দাও. যে সেলাই ভালো সি~ করতে পারে তাকে সেলায়ে দাও, যে হচ্ছে গিয়ে embroidery করতে পারে তাকে embroidery তে দাও তবেই হচ্ছে গিয়ে job sector টা খুব সুন্দরভাবে মানে কি অ্যাঁ পরিচালনা হবে আর না হলে হচ্ছে গিয়ে সবাই job খুজতেসে তো এত job কোথায় পাবে মানুষ? আর সরকার কী বলো সরকারেরও উচিত কিছুটা মানে কি এইযে যারা হচ্ছে গিয়ে এটাকে কি বলে উদ্যোক্তা তাদের কে কিছু কিছু করে ঋণ দিয়ে সাহায্য করা.

এখন এখন একটু চেষ্টা করতাসে, এখন মানুষদের আমাদেরকে চেষ্টা করতাসে মেয়েদের freelancing বিষয়ে হ্যাঁ computer এ দিন দিন আস্তে আস্তে তাদেরকে freelancing বিষয় গুলাকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করতাসে এবং অনেক সরকারি free course এর ব্যবস্থা করসে তারা সেখান থেকে free course করে নিজেরা স্বাবলম্বী হওয়ার অ্যাঁ সুযোগ করে দিচ্ছে আর কি সরকার. তাও যদি এই ভাবেই চলতে থাকে তাহলে আশা করি এক সময় আমাদের দেশ অবশ্যই আমরা মানে job ছাড়াও যে ভালো থাকতে পারবো হম এই বিষয়টা আমরা একদিন অবশ্য~ শ্যই আমরা সফলতা পাব ইনশা আল্লাহ.

তাহলে aunty আপনার সবকিছু মিলে আপনার শরীল স্বাস্থ্য ভালো থাকুক এই সা~ এই কামনা করেই আজকে এখানে রাখি aunty হ্যাঁ, ভালো থাকেন

ভালো থেকো Arbi

hello কামাল। হ্যাঁ বল দিপঙ্কর। কী খবর? এই তো বেশ। তো তুই কেমন আছিস? আমার চলে যাচ্ছে কোনো রকম। ও বাড়ির সব ভালো আছে তো?

হ্যাঁ সব ভালো আছে। তুই কী এখন কী করছিস? আমি এই যে একটু মাঠের দিকে এলাম। তাই ভাবলাম তোকে phone করি একা একা বসেছিলাম তাই। সবজি লাগছে নাকি মাঠে? না না সবজি কেনো লাগাবো? এই রকম ঘুরতে এলাম একটু। বাড়িতে কতক্ষন বসে থাকবো আর?

এই লেখাপড়া মোটে হই first year এ ভর্তি হলাম উচ্চ মাধ্যমিক দিয়ে। ও first year এ exam হয়েছে? হ্যাঁ একটা হয়েছে মধ্যে যেটা বলে। দুটা subject এর হয়েছে। তিনটা subject এর হয়েছে। তিনটা? কী কী subject নিয়েছিস? ওই তোর দর্শন আর রাষ্ট্রবিজ্ঞান, আর যেটা টা আছে। ও সে english?

হ্যাঁ english এর মতনই ওইটা। আর তোমার আর একটা কী আছে ওটা compulsory ওটা পরীক্ষ সব সময় হয় না। ও ওইটা হয় নি তো। তা কোথায় ভর্তি হলি? রামপুরহাট college এ না

তা tuition নিয়েছিস? না tuition নিই নাই সেরকমভাবে। এখন এইরকমেই পড়ছি। এখন class ক্লুস করে করছি তো আর tuition নেইনি। ও তা খাওয়া দাওয়া করলি? হ্যাঁ খাওয়া দাওয়া করলাম। এরপরে তোমার উম স্নান টান করে একটু বাইরে থেকে ঘুরতে এলাম। এখনকার যা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। তাই না? তার জন্যেই তো সকাল সকাল স্নান টান করে নিই। তোদের ওখানে কী রকম ঠান্ডা? এ ঠান্ডা অনেক। মানে প্রথমে তো বেরুনো যাচ্ছিলনা এখন তো একটু কমেছে। হুম। এখন কমেছে না? এ তালে হালকা হালকা গরম পড়ছে আস্তে আস্তে সব। হ্যাঁ। দি ধীমানের খবর কী রে? ওর পাত্তাই দেয় না।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 বিয়ে করছে ও? হ্যাঁ। সেদিনকে এটা phone করলাম তা phone টা receive করল না ও এতই ব্যস্ত ।

তোর যে বিয়ে হচ্ছিল শুনছিলাম। না আমার বিয়েটার আর কথা বলিসনে রে ভাই। আমার বিয়ে হচ্ছিল তা দশ দিন আগে ওর দাদু না কে মারা গিয়েছে তার জন্য এখন date পিছে

হ্যাঁ এখন বন্ধ আছে আবার date পিছিয়ে দিয়েছি তো। কেমন কতদূর কী হয়ে আছে? কেমন কতদূর বলতে সব ঠিকঠাক হয়ে আছে সব ঠিকঠাক হয়ে গেছে মানে বিয়ে টা হয়ে গেলেই হয়ে যাবে তো?

কখন কী হচ্ছে? এখন তো আর কারো কিছু করার নাই না? কখন কে মরে যাবে না চলে যাবে? এই তো গেল। তা তো বটেই। মানলেও বিয়ে দেয়া যাবে না এখন। মাস পরেই date হবে মনে হয়। হ্যাঁ। অত দেরি এক মাস একমাস হয়নি ওই কুড়ি দিনের মত। হ্যাঁ তা তো বটেই। হ্যাঁ। সর্দি লেগে গেছে আমারে।

ও আচ্ছা। দিয়ে এখন কী কাজ করছিস? কী কাজ করবো বল? কাজ এখন কিছু করি না তো এখন বাড়িতেই বসে আছি। এই জমি টমি তে সবজি ফবজি লাগাচ্ছি সেই দেখাশুনা করি, বাজারে নিয়ে গিয়ে আচ্ছা্ তা বিয়ে করছিস তো কোনো কাজ করছিস না! তুই যে কাজটা করছিস ওটা কী হল? ওটা এখন ওটা আমি কাজটা ছেড়ে দিয়েছি। পয়সা ময়সা

পোষাচ্ছিল না।

কী বলছিস? বলছি মাসে দুই তিনহাজার টাকায় কী হবে বল? সেটা তো বটে। তার জন্য ও ছেড়ে দিয়েছি আমার এই সবজি ফবজি লাগালে আমি তাও অনেক ইয়ে হবে। আচ্ছা সবজি লাগিয়ে চলে যাচ্ছে কোনো রকমে নাকি? হ্যাঁ কোনো রকমে চলে যাচ্ছে। লাইচি কপি লাগিয়েছি শিম মূলো শিম আরো অনেক কিছু যে বেগুন লঙ্কা আচ্ছা। কখন কী লাগাস? সময়? এখন তো মনে হয় একবারেই সব হয়ে যায় season এ? না না হ্যাঁ একবারে মানে এখনকার ঠান্ডা সময়ে কী বলতো কপিটা আগে লাগায়েছি। ও আচ্ছা। কপিটা উঠবে তখন কী লাগাবি? কপিটা উঠে যাবে তখন ফেলে দেবে উচ্ছে লাগাবো। তা কী করবি ভাবছিস তাহলে এখন? চাষ করে তো আর সারাজীবন চলা যায় না। তাইতো। কী করবো ভাবছি এখন। বিয়ে তো করে লিলে আর বাড়িতে বসে থাকা হবে না। কাজে ফাজে লাগতে হবে একটা। সেটা তো বটেই।

আমার তো হ্যাঁ মোটামুটি চলছে। এখন তো ধর কাজ না করলে তো বুঝতেই পারছিস।

চাষ বাষ টাও কিছুটা না করলে তো তোর মানে কী

দেখ আমার যদি এই চাষটো ফাষটো না করি তাহলে তো আমি চলতে পারব না। সেটাই তো বলছি তোকে যে দেখ চাষ বাষ তো আর সারাজীবন করতে পারবি না? এখন থেকে কিছু বন্দোবস্ত কর। হ্যাঁ। এখন থেকে ব্যবস্থা করতে হবে। বিয়েটা হয়ে গেলে তো তখন আর বসে থাকা হবে না। বলছি। তুই বিয়ে কবে করবি?

পড়াশুনা চলছে আমার। আর এখন তো আমার বয়েস অনেক কম হয়ে আছে। না তোমার তো নাহলে হয়ে গেছে। সব বন্ধু গুলা বিয়ে করল কেবল তুই বাকি আছিস আর আমি। হ্যাঁ তা সেই হিসেবে আমি তো সব থেকে ছোট ছিলাম না? তো আমার বিয়ে তো একটু দেরিতেই হবে। এখন আমি তোমার এখন তো কেবল first year এ উঠলাম। এখনো তো অনেকদিন পড়াশুনা করে তা নাহলে আমি আলাদা কাজ করছি। তো ওই কাজে তো আর চলবে না। একটা বড় কাজ করতে হবে আগে তারপরে বিয়ে করব।

সেটাই। তোমার নাহলে আগে থেকে ঠিক করা আছে তার জন্য তোমার বিয়েটা হয়ে গেল।

কেমন কী চলছে তোমার? আহ তুই ঠিক করছিস এখন বিয়ে করবি না বলছিস। আগে তোর নিজের পায়ে দাড়া। আগে ইয়ে কর তারপরে বিয়ে করবি। না তো তখন বিয়ে করলে তখন তো আর বসে থাকা হবে না। সেটাই। দেখি কদিন এখন আমি তো একটা কাজ ওখানে মানে এখানে নয় বাইরে যাব ভাবছি।

এই তো আমার একটা ভাই যেখানে থাকে কুয়েতে ধর ওখানেই যাব ভাবছিলাম। ও সে মুন্না? হ্যাঁ মুন্না ভাই। তা ওখানে তুই কি যাবি? হ্যাঁ তা আমা কী তুই যদি যাস তালে আমাকেও নিয়ে যাস তাহলে। আমিও তো যাব তাহলে বেকার বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নাই। তা তো নিশ্চয়ই কিন্তু এখন তো সামনেই বিয়ে। এখন তো তুই যেতে পারবি না কারণ ওখানে গেলে তো কমছে কম একবছর তোর তো কমছে কম থাকতেই হবে নাহলে তুই কিছু করতে পারবি না। হ্যাঁ বিয়েটা হয়ে গেলে আমি চলে যাব তখন তারপর। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই বিয়ে হয়ে গেলে তো আর তুই যেতে পারবি না কিছুদিন তো লাগবেই ওখানে গেলে কমছে কম এক বছর না থাকলে তো তোর ticket এর ভাড়া যেগুলো লাগে আরকি ওগুলোই উঠবে না তোর।

income থাকবে না বলে এইজন্যই কমছে কম তো একবছর থাকতেই হবে এক দু বছর। হ্যাঁ এক দু বছর তো থাকতেই হবে তাছাড়া profit নেই তো। হ্যাঁ বিয়ে হয়ে হয়ে তো আর তুই যেতে পারবি না কমছে কম পাঁচটা মাস তো লাগবেই। হ্যাঁ বিয়ে হয়েই তো যাওয়া হবে না পাঁচ ছ মাস থাকবো তারপার যাব। তুই নাহলে এর তুই চলে যা তারপর আমি যাব। হ্যাঁ এটাও করতে পারিস কারণ আমি একবছর থেকে এসে তখন আবার যাব। হ্যাঁ তখন তুই আবার আসবি তখন তোকে আমি তারপর আবার চলে যাব তখন। হ্যাঁ সেটা করতে পারি এখন তাহলে আমি চলে যাই তারপরে যখন আসব যখন আমি তখন তুই একসঙ্গে দুজনে চলে যাব। যাব বলছি তো কিন্তু এখানে passport টা passport টাই তৈরি হচ্ছে না আমার। তো তুই মুন্নাকে বল মুন্না কী করে ই করে আসলো? ওকে যোগাযোগ কর। ও হ করেছিল সেটা তো আমার এখানেই হয়ে যাবে। কিন্তু মানে আমার একটু problem আছে এটার জন্যই হয় না। ও তা মুন্না কবে আসবে ‍তুই যেতে তবে কী? ও এখনও আহ মানে মোটামুটি এখন তো অনেক বেশি দিন হয়নি ও মোটামুটি এক দেড় বছর পরেই আসবে। কমছে কম তো এক বছর থাকবেই। ওর তো প্রায় একবছর হয়ে যাবে বোধ হয় যাওয়া তাইনা? আমি একবছর হবে না। মোটামুটি পাঁচ ছ মাস হয়ে যাবে। হ্যাঁ ওমনই হয়ে যাবে।

ওখানে বানাতে গেছিলাম passport তারপর তো visa বানাতেও হবে আবার।

সেটা তো আমি জানি না কারণ এখানকার অন্য ওখানকার অন্য। এই হিসাবে কত কী হচ্ছে আমি বুঝতে জানি না ওখানে অন্য পয়সা চলে। না? ও ওখানে dollar হিসেবে ই দেয় নাকি?